একটু নীল আকাশ দেখা যাচ্ছে সবুজ প্রকৃতিক দৃশ্য এবং গাছের ছবি | একটা মাঝিখানে একটা নদী চলেছে বো-বয়ে চলে গেছে | এবং নদীর ধরে সাইকেল দাঁড়িয়ে রয়েছে |দু তিনটে ছেলে--